এবং রয়েছে এবং সাথে শসা পেঁয়াজ দিয়ে একটি স্যালাড এবং একটি ভেজ ডাল এবং তার সাথে আর দুটি সবজি রয়েছে।

এখানে আমরা একটি হরিণ এর ইস্ট্যাচু লক্ষ্য করতে পারছি এবং দূরে আমরা দেখতে পাচ্ছি।

আমরা এখানে লক্ষ্য করছি একটি ইয়োগা সেন্টার যেখানে সবাই জোড় হাত করে এবং --